আহ সল্ট লেক ক্যাম্পাস । নীচে ঠিকানাও দেওয়া আছে এবং এটি--

ছবিটিতে আমরা একজন মাছ বিক্রেতাতে দেখতে পাচ্ছি যিনি শীতবস্ত্র পরে--

অর্থাৎ একটি দোকানে বিভিন্ন ধরণের ফুলের ট-অব।

মোমবাতি প্রদীপ ইত্যাদি জ্বালানো অবস্থায় রয়েছে।

এই ছবিটিতে আমরা একজন গ্রুম এবং একজন ব্রাইড দেখতে পাচ্ছি-ই অর্থাৎ একটি কাপেল -কে দেখতে পাচ্ছি-ই যারা নিউলি ম্যারেড ।

এই ছবিটি একটি স্টেশন -এর ধারের রাস্তার ছবি।

প্যান্ডেল টির রঙ হলুদ এবং কমলা ভোগ--

ছবিটি একটি মাঠের ছবি এবং মাঠের বা পাশে এবং --

এই ছবিটিতে প্রচুর আ ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমরা দেখতে পাচ্ছি।

আর সম্পূর্ণই বৃষ্টির জলে ভেজা এবং একটি ট্রেন এসে দারিয়েছে। সেই ট্রেন থেকে যথাক্রমে--

বিভিন্ন ছেলেদের দেখতে পাচ্ছি যারা ফিজিকাল এডুকেশন অথবা--